লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব এসকিউএল ভিউ তে সরল প্রশ্ন তৈরি করা সরল এসকিউএল লেখা
সিলেক্ট ফ্রম এবং ভেরে বাক্যাংশ এর ব্যবহার
ক্ষেত্র এবং টেবিলের নামকরণের জন্য ছোট হাতের বড় হাতের বা মেশানো অক্ষর ব্যবহার
বেস এচএসকিউএল ডাটাবেস ইঞ্জিনের উপর চলে
এটি জাভা দ্বারা লিখিত একটি ওপেন সোর্স ডাটাবেস ইঞ্জিন সফ্টওয়্যার
এচএসকিউএলডিবি সম্পর্কে আরও তথ্যের জন্য httphsqldborg তে যান
ঠিক আছে এখন এসকিউএল সম্পর্কে জানা যাক
এসকিউএল হল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ
ডেটাবেস ব্যবহার এবং পরিবর্তন করার জন্য এই ভাষা ব্যবহার হয়
এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আনসি মানের ভাষা
এবং তাই এটি ব্যবহার করা হয় বিভিন্ন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS এ
এসকিউএল এর সবথেকে বেশি ব্যবহার হয় একটি ডাটাবেস থেকে তথ্য উদ্ধার করতে
এটি ডাটাবেস এ কোয়েরী বা প্রশ্ন করা নামে পরিচিত
এসকিউএল এর ব্যবহার করা যেতে পারে একটি ডাটাবেসের মধ্যে তথ্য ঢোকাতে তথ্য পরিবর্তন বা একটি ডাটাবেস থেকে তথ্য মুছে ফেলতে
আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলিতে বেস ব্যবহার করে এই সব কাজ করতে শিখে গেছি
বেস এগুলির জন্য খুব সুবিধাজনক কিছু উইজার্ড এবং ডিজাইনিং উইন্ডোজ ব্যবহার করে
কিন্তু আসল ভাষা জানলে ডেটাবেসকে প্রশ্ন করা বা ব্যবহার করা আরো অনেক বেশি সহজ হয়ে যায়
এসকিউএল যে শুধুমাত্র তথ্য পরিবর্তন করতেই কাজে আগে তা নয় এটি ডেটাবেস ও টেবিলের কাঠামো পরিবর্তন করতেও ব্যবহৃত হয়
যেহেতু আমাদের টিউটোরিয়ালে এসকিউএল সম্পর্কে সম্পূর্ণ আলোচনা নেই তাই এখানে কিছু দরকারী টিউটোরিয়াল এবং তাদের ওয়েবসাইটগুলি তালিকাবদ্ধ করা হল
ল্টপাউসেগ্ট HSQLDB এর নিজস্ব ব্যবহারকারী নির্দেশিকা রয়েছে
সেগুলি অনলাইনে দেখতে পারেন অথবা সেগুলিকে আপনার কম্পিউটারে ডাউনলোড করে পিডিএফ ফাইল হিসাবে সংরক্ষণ করে রাখতে পারেন
ঠিক আছে এখন এসকিউএল শেখা শুরু করা যাক
আমরা আমাদের পরিচিত লাইব্রেরী ডাটাবেস উদাহরণটি খুলবো
লাইব্রেরী ডাটাবেসটি খুলুন
এখন বাম প্যানেলের কোয়েরিস বা প্রশ্নগুলির তালিকায় ক্লিক করুন
এবং তারপর ক্লিক করুন ক্রিয়েট কোয়েরি আইএন এসকিউএল ভিউ
এখন আমরা একটি ফাঁকা উইন্ডো দেখতে পাচ্ছি যার শিরোনাম ক্যোয়ারী ডিজাইন
আমরা এখানেই আমাদের প্রশ্নগুলি এসকিউএল এ লিখবো
প্রথমে একটি সহজ প্রশ্ন লেখা যাক
সেটি হল160 গ্রন্থাগারের সমস্ত বই সম্পর্কে তথ্য উদ্ধার করা
যেকোনো তথ্য উদ্ধারের জন্য সিলেক্ট কী ওয়ার্ড টি ব্যবহার করতে হবে
আমরা এই প্রশ্নটিকে এভাবে লিখতে পারি সিলেক্ট ফ্রম বুকস
এখানে বুকস হল টেবিলের নাম
লক্ষ্য করুন Books এ b বড় হাতের অক্ষরে আছে
আগে টেবিলের এবং কলামগুলির যা নাম দেওয়া হয়েছিল সেগুলি সঠিকভাবে এখানে লিখতে হবে
এখানে হল একটি ওয়াইল্ড কার্ড
এখানে টেবিল থেকে সব ক্ষেত্র বা কলাম পেতে হবে
এখন এই প্রশ্নটি চালানো যাক
এডিট মেনু ক্লিক করুন তারপর ক্লিক করুন রান কোয়েরি
আপনি এই প্রশ্ন বা আমাদের লেখা অন্য যেকোনো প্রশ্ন সংরক্ষণ করতে এবং সেটির বর্ণনামূলক নাম দিতে পারেন
তাহলে এটি হল আমাদের প্রথম সরল প্রশ্ন160
এবিষয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য160 এচএসকিউএলডিবি ডাটাবেসের মধ্যে বস্তু অর্থাত টেবিল কলাম ইত্যাদির নামের ক্ষেত্রে ছোট হাতের ও বড় হাতের অক্ষরকে আলাদা করে দেখে
অর্থাত টেবিল এর নাম Books এ বড় হাতের অক্ষরে b এবং আরেক স্থানে ছোট হাতের অক্ষরে b থাকলে সেটি দুটি আলাদা টেবিলকে বোঝায়
তাই সুবিধার জন্য আপনি সব ক্ষেত্রেই হয় বড় হাতের অথবা ছোট হাতের অক্ষ ব্যবহার করতে পারেন
উদাহরণস্বরূপ বড় হাতের অক্ষরে বুকস বা ছোট হাতের অক্ষরে মেম্বার্স
কিন্তু ছোট হাতের ও বড় হাতের অক্ষর মিশিয়ে ব্যবহার করলে পড়া এবং বোঝা অনেকসময় সহজ হতে পারে
উদাহরণস্বরূপ বুকসিশ্যুড বড় হাতের অক্ষরে B এবং ই
অথবা রিটার্ন্ডেট এখানে R ও D বড় হাতের
সুতরাং এসকিউএল এ টেবিলের নাম এবং কলামের নাম ঠিক সেইভাবেই ব্যবহার করতে হবে যেভাবে সেগুলি তৈরী করা হয়েছিল
SELECT এর মত এসকিউএল কীওয়ার্ড জন্য আমরা যে কোন একটি হাতের অক্ষর বা মিশিয়ে ব্যবহার করতে পারি
কিন্তু ভাল পাঠযোগ্যতার জন্য সব জায়গায় একরকম ব্যবহার করা যাক
আমাদের উদাহরণে আমরা কীওয়ার্ড এর জন্য সব বড় হাতের অক্ষর ব্যবহার করব
এখন পরের প্রশ্ন লেখা যাক
আপনি এই প্রশ্নটি একটি নতুন উইন্ডোতে লিখতে পারেন অথবা আপনি আগের প্রশ্নটি মুছেও লিখতে পারেন
এখনকার জন্য আগের প্রশ্নটি মুছে নতুন প্রশ্নটি লেখা যাক
আমাদের বুকস টেবিল থেকে কিছু নির্দিষ্ট কলাম উদ্ধার করা যাক
সিলেক্ট টাইটেল অথর ফ্রম বুকস প্রশ্নটি চালানো যাক
আপনি এরজন্য এডিট মেনু বারের নিচে রান কোয়েরি আইকন ব্যবহার করতে পারেন অথবা কীবোর্ড শর্টকাট ফ5 ব্যবহার করুন
এখন রেকর্ড এ শুধুমাত্র সেই কলামগুলি ই আছে সেগুলি আমাদের প্রয়োজন
এবার পরবর্তী আলোচনায় যাওয়া যাক
আমাদের প্রশ্নতে শর্ত বা নির্ণায়ক যোগ করা যাক
ধরুন আমরা শুধুমাত্র কেমব্রিজ দ্বারা প্রকাশিত বইগুলি দেখতে চাই
তাহলে আমাদের প্রশ্নটি হবে160 সিলেক্ট ফ্রম বুকস ভেরে পাবলিশের একটি উদ্ধিতি চিনহের মধ্যে ক্যামব্রিজ লক্ষ্য করুন আমরা একটি নতুন কী ওয়ার্ড যোগ করেছি ভেরে
এবং তারপর আমরা একটি শর্ত লিখেছি160 প্রকাশক সমান কেমব্রিজ
আমরা শুধুমাত্র ঐ বইগুলি ই দেখতে পাচ্ছি যেগুলির প্রকাশক কেমব্রিজ
তাহলে আমরা একটি প্রশ্নতে যত ইছে শর্ত বা বৈশিষ্ট্য যোগ করতে পারি
একটি প্রশ্নও লেখা যাক যাতে দুটি শর্ত রয়েছে
ধরুন আমাদের শুধুমাত্র সেই বইগুলি ই পেতে হবে যেগুলি কেমব্রিজ দ্বারা প্রকাশিত এবং ১৯৭৫ সাল এর পরে প্রকাশিত হয়েছে
তাহলে আমাদের প্রশ্নটি হবে160 সিলেক্ট ফ্রম বুকস ভেরে পাবলিশের ক্যামব্রিজ এন্ড পাবলিশেডিয়ার জিটি 1975
তাহলে আমরা ভেরে কীওয়ার্ড এর পরে দুটি শর্ত দেখতে পাচ্ছি
এখানে এন্ড হল একটি লজিক্যাল অপারেটর
এবং এটি শর্তগুলিকে একত্রিত করে
আরেকটি লজিক্যাল অপারেটর হলো ওর
আপনি উপরের প্রশ্নতে ওর ব্যবহার করে দেখবেন
এখন আমাদের প্রশ্নটি চালানো যাক এবং এটির ফলাফল উপরে দেখে নিন
দেখুন এই বইগুলি ই আমাদের দেওয়া শর্ত পূরণ করে
ঠিক আছে একটি প্রশ্নে একাধিক শর্ত অন্তর্ভুক্ত করার পদ্ধতি শিখে নেওয়া যাক
আমরা কিভাবে সেই বইগুলির একটি তালিকা পাবো যেগুলির প্রকাশক কেমব্রিজ বা অক্সফোর্ড অথবা দুটি ই160
এক্ষেত্রে আমাদের প্রশ্নটি হবে সিলেক্ট ফ্রম বুকস ভেরে পাবলিশের আইএন ক্যামব্রিজ অক্সফোর্ড এখানে নতুন কী ওয়ার্ডটি হল আইএন
এটি যেকোনো একক কলাম এর উপর ভিত্তি করে করা শর্তগুলিকে একত্রিত করতে সাহায্য করে যেমন এই ক্ষেত্রে প্রকাশক কলাম
এই প্রশ্নের ফলাফল লক্ষ্য করুন
এখানে একটি অনুশীলনী রয়েছে
নিম্নলিখিত বিষয়গুলির জন্য এসকিউএল প্রশ্ন লিখুন এবং নিজে পরীক্ষা করে দেখুন160 ১ লাইব্রেরী সকল সদস্যদের সম্পর্কে তথ্য জোগাড় করুন ২ যেসব বইয়ের মূল্য ১৫০ টাকার থেকে বেশি সেগুলির শিরোনাম এর একটি তালিকা তৈরী করুন
উইলিয়াম শেক্সপীয়ার বা জন মিল্টন দ্বারা রচিত বইগুলির একটি তালিকা প্রস্তুত করুন
আমাদের পরবর্তী টিউটোরিয়ালে এসকিউএল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব
এই লিব্রিঅফিস বেস এ এসকিউএল ভিউতে প্রশ্নের ওপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে এসকিউএল ভিউ তে সহজ প্রশ্ন তৈরি করা যায়
সহজ এসকিউএল লেখা যায়
সিলেক্ট ফ্রম এবং ভেরে বাক্যাংশের ব্যবহার
ক্ষেত্র এবং টেবিলের নামকরণের জন্য বড় হাতের ছোট হাতের বা মিশ্রিত অক্ষর ব্যবহার করা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

এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়